দাঁড়িয়ে আছি এখানে দুটি তিনটি ফ্যান দেখা যাচ্ছে অনেকগুলি ফুল দেখা যাচ্ছে এখানে মাইক দেখা যাচ্ছে অনেকগুলি চেয়ার দেখা যাচ্ছে ।

এবং লোক এক একজন দাঁড়িয়ে আছে। ও পতোকাটি একটি লাঠি উপর দাঁড়িয়ে আছে এবং সাইডে ঘরের জানলা দেখা যাচ্ছে।

দেখে মনে হচ্ছে কোন একটি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তে অনেকগুলি লাইট দেওয়া আছে এবং ফুলে সাজানো বিয়ে বাড়ির সাইডে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে।

চিত্রটা দেখে মনে হচ্ছে কোনো একটি চা দোকান চা দোকানের ভিতরে তিন লোক মানুষ দাঁড়িয়ে আছে এবং চা দোকান দোকানি চা দিচ্ছে ।

পাঁচিলের রং হচ্ছে সাদা এবং নীল রাস্তার রং হচ্ছে হালকা লাল ও দূরে একটি গাছ দেখা যাচ্ছে--

দেখে মনে হচ্ছে কোন একটি বাস স্টপ অ্যাকটি বাস দাঁড়িয়ে আছে একজন দুজন যাচ্ছে ।